হুমম টাওয়ারটা সবে মাত্রই দেখলাম। এর আগের একবার দেখলাম।

যে দুটো টাওয়ার আর সাইড-এ দুটো বিল্ডিং মাঝখানে একটা অ্যাঁ দুটো বিল্ডিং -এর জয়েন্ট আছে।

এটার ভালো কোম্পানি এদের কম পয়সায় রিচার্জ করা যায়। ভা--

উম তো চারিদিক আলো ঝলমল করছে।

একটি নদীর ধারে কয়েকটা নৌকা বাঁধা উ-ম-- নৌকা দিয়ে মাঝিরা জাল ফেলতে যায় জালও আছে--